আমি এখানে একটি বিল্ডিং দেখতে পা--

আমি এখানে একটি জিম সেন্টার দেখতে পা--

আমি এখানে এস_এফ অনলাইন সার্ভিস জেরক্স ফটো দেখতে পাচ্ছি।

এবং নীচে দেখতে পাচ্ছি কার্পেট আছে কার্পেটটির রং সবুজ লা--

এবং সামনে একটি গাস আসে এবং গাছটির পাতা আল সবু রং স--

এবং পিছনে একটি সাইনবোর্ডের মধ্যে লেখা আছে পুস ইয়োরসেল্ফ পাস্ট দেম ইট ইজ

এবং রাস্তার মধ্যে দিয়ে একজন বেবি সাইকেলে করে যাচ্ছেন দুজন উম মহিলা হাঁটছেন এবং একজন ব্যক্তি বাইকে করে আসছে।

এবং সামনে একটি গাস আসে এবং ইলেকট্রিক খুঁটি আসে।

এবং ভিতরে অনেকগুলা ফুল আছে এবং অনেকগুলা গাছপালা আছে।

আমি এখানে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দেখতে পাচ্ছি।

এখানে চা জ পাঁচজন মহিলা বসে কম্পিউটার ক্লাস করছেন।

যেটি একটি প্রায় লাভ সিম্বলের মতো।

আমি এখানে একটি শোরুম দেখতে পাচ্ছি যেটির নাম হলো টাইফড।

এর সামনে অনেকগুলা আ ফর্ড গাড়ি এবং এলটো রাখা আ--

এবং ব্যক্তিজনের একটি শাটটি রং হলো লাল এবং প্যান্টটি রং হলো সাদা।

এবং সামনে একটি মূর্তি রাখা আচে।

যেখানে অনেকগুলা নীচে রিং রয়েছে এবং বাচ্চাগুলা ওগুলার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন।

এবং উম একটি বেড আছে এবং একটি সবুজ রঙ্গের বালিশ আ --

এবং ডাক্তারের একটি চেয়ার আচে এবং ডাক্তারের টেবিলের উপরে একটি সোটো ফুল রাখা আচে।

যেটির মদ্যে অনেকগুলা ছোট ছোট গর আচে এবং অনেকগুলা রড লাগানো আচে।

তন্দুরি চাই চিকেন বিরিয়ানি মোমো দেওয়া লেখা আছে একটি সাইনবোর্ডের মধ্যে এবং ফোনপে লেখা আছে একটি সাইনবোর্ডের ম--

এবং ভিতরে একজন ব্যক্তি এইগুলা বানাচ্ছেন।

আমি এখানে দেখতে পাচ্ছি এস_বি_আই ব্যাঙ্ক এবং ব্যাঙ্কের আঃ নীচে একজন উম হ মহিলা দাঁড়িয়ে আছেন একটি ব্যাগ হাতে নি--

আমি একানে একটি সুন্দর গর দেখতে পা--

যেটির উপরে অনেকটি দুকান আচে যেগুলা শাটার বন্ধ অবস্থায় আচে এবং অনেকগুলা দুকান আচে।

একটি কুরকুরি বুজিয়া ঠান্ডা অনেকগুলা বস্তু আসে।

আমি এখানে একটি সুন্দর পার্ক দেখতে পাচ্ছি যে পার্ক -টির মধ্যে অনেকগুলা গাছপালা আচ --

এবং কিছু দেওয়ালের রং সাদা এবং দুটি পুলিশের মুতো আছে মূর্তি আছে এবং একটি গেইট লাগানো আছে।

এবং অনেকগুলা লাইট জ্বলছে এবং অনেকগুলা জানালা আছে।